এই ছাতা গুলো নেয় অনেকে। আবার আ কুলফির গাড়িতে আইসক্রিমের দোকানে এই সমস্ত গাড়ি দেখা যায়।

আর ওখানে আ - অনেকে কিন্তু বাড়িতে বই যে বইগুলো কিনতে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমরা লাইব্রেরী -তে পেয়ে যাই।